ও তাতে গোল্ডেন এর কিছু কাজ করা। সামনে কতোগুলি লোক বসে আছে। চারজন বসে রয়েছে তার মধ্যে দুজন মহিলা ও একটি পুরু--

মিলিটারি পোশাক পরে ও একজন গোলাপি রঙের পোশাক পরে। দোকানের ভেতরে একটি টেবিল দেখা যাচ্ছে ও দুজনকে কাজ করতে --

আঃ কালার ও সবুজ কালার - এর বসার জায়গা দেখা যাচ্ছে।

একটি ঘরে পাঁচজন লোক বসে রয়েছে। ও একজন দাঁড়িয়ে একটা প্রজেক্টর এ কিছু বোঝাচ্ছে।

তাদের সামনে টেবিল - এ একটি ছোট টবে গাছ বসানো ও ল্যাপটপ রয়েছে। ও সামনে অনেক গুলি খাতা ও --

সাজানো। তাদের কোমরে সাদা ও কালো রঙের বেল্ট বাধা।

অনেক গুলি গাছ দেখা যাচ্ছে অনেক দূরে।